মাথায় স মাথায় হেলমেট পরে কাজ করছে আঁ ।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে শহরের সন্ ।

আঁ ছবি দেওয়া আছে এবং ওপাশে আর একটি মেশিন আঁ ওপাশে আর একটি মেশিন ছবি দেওয়া আছে ।

এবং তারপাশে একটি ট্রেডমিল রাখা আছে তারপাশে অন্য একটি জিমের ইকুইপমেন্ট রাখা আছে এবং তার পাশের জানালাটি খোলা ।